One eight হ্যাঁ হ্যাঁ seven nine Three four one eight six zero four two.

আমি বলছি তো সন্ধ্যাবেলা ওই পাঁচটার দিকে call করনা free থাকেন উনি।

আটটার পরে তাহলে তুই সাড়ে নটার দিকে কর। হ্যাঁ হ্যাঁ সেটা আমি বলে দেবো যে এরকম call করবে আর তোকে তো চেনেই।

হ্যাঁ ওদের কে বলে দিস call করতে। হ্যাঁ আর তুই আগে প্রথমে কথা বলে নে ঠিক আছে? কারন কথা বলে নিলে কি হবে তুই দেখ তুই নিজের মতো সবকিছু জিজ্ঞেস করে নিলি জিজ্ঞেস করে এবার তোকে যদি কেউ জিজ্ঞেস করে তুই বলে দিবি এরকম এরকম, যেরকম তুইএখন আমাকে জিজ্ঞেস করলি আমি তোকে বল~বলার পর সেটা হয়না অনেকজনের হয়তো প্রশ্ন থাকতেই পারে সেটা তুই তর ওদেরকে বলে দিবি তারপর তাঁরা যদি রাজি হয়,

হ্যাঁ অবশ্যই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর সব ভালো তো বাড়িতে? আচ্ছা ঠিক আছে রাখছি হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসসালাম আলিকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ঘুমিয়ে পড়ছিলা নাকি? না না ঘুমিয়ে পড়ি নি আচ্ছা একটু খাচ্ছিলাম

আমরা একটা আমাদের আবহাওয়া নিয়ে কথা বলতে পারি, তাই না? হ্যাঁ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 হম সে তো অবশ্যই মানে দেখুন normal বাংলাদেশ

এদিকে আহ যদিও ছয়টি ঋতু তারপরও মোটামটি ভাবে দেখা যায় যে তিনটি ঋতুই বেশি দেখা মানে উপলব্ধি করা হয় গ্রীষ্ম, বর্ষা এবং শীত হম

আহ তবে ইদানিংকালিন আমার মনে হচ্ছে যে যে গ্রীষ্ম, বর্ষা, শীত আছেই ঠিকই কিন্তু এর time টা মানে যে সময়কাল গুলোতে এগুলো সংঘটিত হওয়ার কথা ছিল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 আমার সব ঋতুই ভালো লাগে আহ কিন্তু এটা হ্যাঁ আমার favourite ঋতু হচ্ছে শীতকাল তো দেরিতে হলেও বা শীত পড়েছে ভালোই লাগছে এই আপনার favourite আহ মানে weather কোনটা? কি ভালো লাগে? হ্যাঁ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 হ্যাঁ শীতের সময় বাংলাদেশে school টি school ছুটি হয়ে যায় ছোটবেলায় অনেক enjoy করতাম যে ছোটবেলায় গ্রামে যেতাম বিভিন্ন আহ পিঠা থাকতো খেতাম আহ তারপর তারপর আহ আরেকটা সকালবেলায় খেজুরের রস পাওয়া যেত এই আর মানে সারা বছর wait করতাম যে কখন শীতকাল আসবে নানু বাড়ি যাব আহ পিঠা খাবো তারপর আহ তারপর আরেকটা ইয়ে হতো যে ছোটবেলায় আমরা পালাপালি খেলতাম ছেলেরা মেয়েরা এই

তারপর হ্যাঁ অনেক ইয়ে করতাম তারপর ওই যে খড় আছে না? খড় দিয়ে আগুন জ্বালাতাম হম হম তার পাশে বসতাম শীতকালে আহ ইয়ে করতাম হম হম picnic করতাম হ্যাঁ

তো আপনার কি এরকম অভিজ্ঞতা আছে? ছোটবেলায় গ্রামে কোনো শীতকাল কাটানোর আহ আসলে আমি এলাকায় বড়ো হয়েছি কোন এলাকায়? আহ মহাশোল এলাকায় না মহাশোল বলতে মানে কোথায় এটা কি আহ মানে বাংলাদেশের কোন অঞ্চলে? এটা রংপুর অঞ্চলে ওইখানে তো অনেক ঠান্ডা আহ তো হ্যাঁ প্রচুর ঠান্ডা আর আমি উম যৌথো family না একক family তে বড়ো হয়েছি আচ্ছা এই কারণে আমি একটু কমই পেয়েছি

হম এখন আহ উম সেক্ষেত্রে আমি হয়তো বা শীতের আমিজটা ওভাবে উপভোগ করতে পারি নি কিন্তু আমি আমার মতো করে আমার family এর সাথে আমার family আমাকে যেভাবে উম দিয়েছে আমি সেভাবেই উপভোগ করেছি হ্যাঁ সেক্ষেত্রেও অন্যান্য সব ঋতুর থেকে শীত আমার প্রিয় ঋতু হ্যাঁ

যদিও আমার একবার রংপুরে যাওয়ার সৌভাগ্য হয়েছে কিন্তু মনে হয় যে ঐখানে শীত অনেক বেশি মানে বেশি ঠান্ডা লাগে আমাদের দক্ষিণে হ্যাঁ উত্তর অঞ্চলে উত্তর অঞ্চলে আসলেই ঠান্ডাটা প্রচুর ঠান্ডা

আহ আমি যেমন এখন দেখছি যে এই যে ঢাকা বা বাসি আহ অল্প একটু শীতেই কেরকম কাবু হয়ে যাই আহ আমাদের

রংপুর কি হিরো আলমের দেশ নাকি? আহ না হিরো আলম maybe বকুড়ার ওইতো কাছাকাছি আবহাওয়া তো একই রকম তাই না? না আবহাওয়া different আছে বকুড়াতে মোটামোটি আমি যতটুকু দেখেছি রাজশাহী অঞ্চলের মত আবহাওয়া থাকে বকুড়া

বকুড়া শিল্পী পাবগানা এই অঞ্চলটাতে রাজশাহীর মত আবহাওয়া মানে আহ একটু তাপ বেশি হ্যাঁ উত্তর অঞ্চলে কিন্তু আহ যখন গ্রীষ্মকালে গ্রীষ্মকাল হয় তাপটা লাগে কিন্তু মানে তাপটার মধ্যেও একটা softness থাকে আর বকুড়া বা রাজশাহীর তাপটা মনে হয় যেন সরাসরি শরীরের ভেতরে ঢুকে যাচ্ছে আহ মনে হয় যেন তাপটা খুব বেশি লাগে গায়ে তাই? হম আপনি তো মনে হয় আরকি রংপুরে শীতকালে কি পাওয়া যায়? রংপুরে শীতকালে তো খেজুর রস অবশ্যই আছে আর সরাসরি খেজুরের গুড়ও তৈরী হয় সেখানে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

আপনার সামনেই তৈরী করে দিবে এরকম হচ্ছে না speciality সেরকম শীতে সেরকম যেগুলো আমরা জানি মোটামোটি সেগুলোই আলাদা বলতে আর কিছু নাই শীতটা বেশি এই আরকি আপনাদের বাড়ির আশেপাশে কি নদী ছিল? না আমাদের আহ এলাকা থেকে মানে আমার বাড়ি থেকে নদী বেশ দূরেই

উম শীতকালে হ্যাঁ নদীর পাড়ে গিয়েছিলাম সেটা আমার relatives এর বাসায় থেকে আমার বাসা থেকে না

আহ সেটা হ্যাঁ রংপুর অঞ্চলের মধ্যেও আবার হচ্ছে ও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 হম হম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 weather আসলেই মানে খুবই সুন্দর উম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

হয়তো বা সে জন্যই এদিকে অনেক অনেক কবির জন্ম হয়েছে

আহ অনেক বিজ্ঞানীর থেকে কবির সংখ্যা বেশি ভারতবর্ষে হয়তো হ্যাঁ তা তো একটা প্রভাব আছেই আবহাওয়ার আর আহ আপনার আপনার সবচেয়ে কোন weather টা বিরক্তিকর লাগে? উম সবথেকে বিরক্তিকর weather হচ্ছে

ঝগড়া করেন নাকি আপনি? না না না সেরকম কিছু না আসলে বসন্তকাল চৈত্রমাসের রোদটা খুব প্রখর হয়

হ্যাঁ আমার allergy এর সমস্যা ও আছে তাহলে তো এটা অনেক বড়ো সমস্যা এই এই

হ্যাঁ ওই যে ফুল তখন এত এত ফুল থাকে যে বসন্তর মর্মটা আমি তখন বুঝি কিন্তু তারপরে

আহ properly যখন ফাল্গুনের শেষের দিক থেকে চৈত্র এর পুরোটা থাকে সেটা খুবই বাজে অভিজ্ঞতা আমার জন্য হ্যাঁ আপনার দেখি না মানে বাংলার আবহাওয়া সম্পর্কে খুব ভালো একটা ধারণা আছে ফাল্গুন চৈত্র বৈশাখ হিসাব করে আমি আবার এ হিসাবটা বুঝি না চৈত্র বৈশাখ হম না আমি আসলে আহ প্রায় ছয় সাত বছর ধরে উম বাচ্চাদের পড়ায় tuition তাই বা হচ্ছে একটা government প্রকল্পেও ছিলাম Teacher হিসেবে তো সেখান থেকে আমার আসলে মোটামোটি ভাবে বাংলা বিষয় হলো খুব ভালো জানা হয়ে গেছে হ্যাঁ এগুলো নিয়ে আমি নিজেও আগে খুব confused ছিলাম

আহ না না না এটা ঠিক শেখানো না না এটা আসলে শেখা উচিত আমাদের কারণ না আমাদের আহ দেশের আবহাওয়া হ্যাঁ দেশের মানুষ হিসাবে না এটা জানা উচিত কোন weather এ কোনটা ভালো হয় কোন fruits ভালো পাওয়া যাই কেন না এই যে

যেহেতু এখন আমরা নগরকেদ্রিক চিন্তা ভাবনা করি সব কিছু করি তাই তো আমরা এই আহ আবহাওয়ার খবরও রাখি না কৃষির খবরও রাখি না তাই না? হ্যাঁ আসলেই তাই উম কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দেশ মোটামোটি এখনো কৃষির ওপর অনেকেটাই dependent যদি কৃষিটা damage হয়ে যাই আমাদের দেশে তাহলে কিন্তু দেশের অর্থনীতিও অনেক বড়ো একটা ধাক্কা খাবে কারণ এই যে এত প্রায় সতেরো আঠেরো কোটি মানুষ এতগুলো মানুষের খাবার যোগান দেওয়া পুরোটাই যদি দেশের বাইরে থেকে নিয়ে আসা হয় অনেক অনেক

কৃষিকাজ যদি না করা হয় তাইলে তো মানুষসভ্যতাই থাকবে না তাই না? ওইটা তো আসলে prime জিনিস আমরা যত যেই করি computer নিয়ে থাকি আর যাই করি আমাদের তিন বেলা খাওয়া লাগবেই তাই না নাইলে তো আমরা বেঁচে থাকতে পারবো না এই আর এই বাংলাদেশের মানুষের মধ্যে উম মানে এটা হয়তো বা জাতিগত ভাবেই ভিতরে ঢুকে গেছে যে আহ একটা গাছ কিভাবে রোপন করতে হয় বা কোন weather এ বা বৃষ্টির আগে পরে কিভাবে গাছ লাগাতে হবে বা গাছের মধ্যে পানি দেওয়া এই জিনিসগুলো কাওকে এমনিতে শেখাতে হয় না হম normally পারে স্বভাবজত ভাবে আমি হয়তো তাহলে ভালো বাংলাদেশি না আমি ওই জ্ঞানটা আমার মধ্যে নাই ঠিক আছে আমি মানে খুবই লজ্জিত এই এই জন্য যে এই জিনিস সম্পর্কে আমার ধারণা খুবই কম ঠিক আছে যে কোন weather এ মানে প্রত্যেকটা সম্পর্কে সবকিছু সম্পর্কে সবারই একটু একটু ধারণা থাকা দরকার জি জি জি আহ কখন কাজে লাগবে বলা তো যাই না সেটাই এই হ্যাঁ তো আপনি মনে হয় গাছ গাছ লাগাতে পছন্দ করেন তাই না? হ্যাঁ আহ তা একটু আধটু শখ আছে আচ্ছা এই শীতকালে কি কি গাছ লাগানো যাই? শীতকালে মূলত ফুলের গাছই বেশি লাগানো হয় বা শীত আসার শুরুতে লাগালে শীতের মধ্যে ফুলগুলো ভালো ফোটে আর বিভিন্ন সবজির চারা লাগানো হয় কিন্তু সেগুলো কুয়াশা পরার আগেই লাগাতে হয় নয়তো কুয়াশার থেকে গাছগুলো

ক্ষতি করে হ্যাঁ কুয়াশা গাছের ক্ষতি করে আহ সূর্যের আলোটা ঠিকঠাক পৌঁছতে না পারলে তো গাছটা বাড়তে পারবে না তো গাছটা একটু বড়ো হওয়ার পরে যদি কুয়াশা problem হয় না ও না অনেক কিছু জানতে পারলাম আজকে এই উম আচ্ছা বর্ষাকালটা কেমন লাগে? আপনি বর্ষাকালে কোথায় থাকতে পছন্দ করেন ঢাকায় না ঢাকার বাইরে? বর্ষাকালে আমি আমার বাড়িতে থাকতে পছন্দ করি গ্রামের বাড়ি ও আর বর্ষাকালে আমি room ভিতরে থাকতে খুব ভালোবাসি হ্যাঁ বাইরে বের হতে একদমই না বর্ষাকাল আমার খুবই পছন্দের কিন্তু বাইরে বের হয়ে

মানে কাঁদা যদি না হয় তাহলে বর্ষাকাল আমার প্রিয় হম আপনার আহ দেশের বাইরে কি বর্ষাকাল দেখা হয়েছে? দেশের বাইরে বা কোনো পাহাড়ে যেয়ে? উম আহ দেশের বাইরে আমি কখনো যায়নি ও আমি এখন পর্যন্ত যতগুলো tour দিয়েছি সব দেশের মধ্যেই আহ এই জন্য দেশের মধ্যেই আবহাওয়াটা একটু আধটু জানি দেশের বাইরের অবস্থা খুব একটা জানি না এটা সেটা news এ যতটুকু দেখা যাই তত

এ বছর কিন্তু আবহাওয়া উম প্রায় গত চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশ বছরের তুলনায় অনেক বেশি শীত পড়েছে সেটা কি জানেন? দেখা যাক আমরা আমরা হয়তো শীত enjoy করছি গরীবরা হয়তো খুব কষ্ট পাচ্ছে উম হ্যাঁ খুব কষ্ট পাচ্ছে আবার আহ যে সব দেশগুলোতে তুষারপাত হয় সেখানেও তুষারপাত এর পরিমান মাত্রাতিরিক্ত হচ্ছে বা আগের তুলনায় অনেক পরিমানে record ভেঙে ফেলছে এরকম অবস্থা তো আবহাওয়া সবসময় অনুকূলে থাকবে বা থাকবে না সেটা

হুম এই তো ভালো আছি, চলছে, চলবে। আর কি করবো? এই তো খবরের কাগজ নিয়ে বসেই ছিলাম। এই খবর খবর খবর কিছু খবর থাকে না, শুধু পেজ পাল্টায়, heading টা পড়ি আর ছেড়ে দি.

rape আচ্ছা murder.

হমম এই আর এখন কার news channel news paper news channel খুলতে এই ইচ্ছা করে না. এই তো দেখো না, তোমার সব থেকে বড়ো, ব্যাপার হয়ে গেলো একটা তো newspaper late করে আসে, সেটা তো সবাই জানে আমাদের এলাকাই সবসময় late করে আসে. কত complain করলাম, কত করলাম, কেউ কি আর শোনে, ঠিক আছে চলো, ঠিক আছে চলো ওদের ও কাজ আছে চলো ওটা আমি ছেড়ে দিলাম newspaper যখন খুলিনা, heading এ তো দেওয়া থাকে ওরকম, ব্যাপার কোনও, inspire হয়ে story দেখছি না যে story তা পরে আমি আমাকে লাগবে যে হ্যাঁ আমার দেশ উন্নতি করছে বা আমাদের country তে ভালো জিনিস হচ্ছে। এরকম paper কোনো জিনিস আমি দেখতে পাচ্ছি না বাবাঃ আগে কি ছিল জানো, আগে কি ছিল যে newspaper খুলতেই। তো এক side এ positive দেখতো then এক side a negative দেখাতো যদি negative negative থাকতো না খবর, তাহলে positive খবর ও থাকতো. কিন্তু এখন.

শোন্ আমি, tv টা খুলি না গো, সত্যি কি বলবো? এক দম বাজে বাজে, এত চিল্লা চিল্লি করে না, কুকুর বাঁদরের মতো চিল্লা চিল্লি করে না, আমি ভাবা, ওদের কে দেখে, ওদের যখন দেখি না, মনে হয়, এরা তো মানে কুকুর বিড়াল এর থেকো ও বেশি অধম. হম ওটাই তো হচ্ছে, এখুনি মানে news channel খুললে কেঁউ কেঁউ কেঁউ খেউ করে আর newspaper খুললে তোমার ওই, এত করে কম হয়েছে, এত উম ছাপা পড়েছে। এত টাকা পাওয়া গেছে, এত উম কালো ধন পাওয়া গেছে, এই চুরি করেছে, ওই ডাকা ঢেলেছে, এই হয়েছে, মাথা ফেরে দিয়েছে এই সব ই আছে. হ্যাঁ ভাবছি তো হ্যাঁ তুবুও হ্যাঁ আমি জানো গত~কত বছর আগে এই news channel মানে news channel. তো আমাকে inspire করেছিল, আমি এত এদের সাথে, এদের দেখে inspire হয়েছিলাম, আমি কখনো, এক সময় আমি ভাবতাম journalist হবো. জানো। আমি চেষ্টা ও করেছিলাম যে journalist হবো, তারপর কি এই এখন যা অবস্থা আর মন করছে না journ ~journalist হবো.

হ্যাঁ, সেটাই তো বলছি সেটাই তো বলছি যে এই রকম এই রকম ব্যাপার আর news দেখেই না news দেখায় বন্ধ করে দিলে ভালো। আর ওরা এমনি তো, তুমি বলো না তুমি যখন সকাল সকাল উঠবে উঠার পরে যখন খবর এর কাগজ যখন নিবে, তখন যদি positive খবর থাকলে কি হয় জানো? Energy level টা high হয়ে যাই. হয় না? হ্যাঁ আর যখন আমরা negative খবর টা পড়ি, আমাদের যে ইয়ে আছে না, ওটা তো negative চলে যাই Energy level down হয়ে যাই. কাজ করতে মন করে না, এই সমস্যা ক দেখবে? জানো এই সব সমস্যা, তাই জন্য আর কি বলবো, positive এর জন্য,

ওঃ, তাহলে শোনো তাহলে শোনো আরে কি বলবে news যে হোক না কেনো? আমাকে তো ও এখন একটা স মানে এখন কার সময় আহ বাংলা news এ শুধু আমাকে একজনেই ভালোলাগে আর ও হয়েগেলো ABP আনন্দে যে থাকেনা সুমন।

হ্যাঁ হ্যাঁ, তুমি দেখছো তো? হ্যাঁ হ্যাঁ, তা এটা য়ে এই চ্যানেল টাই ভালো। ভালো বলতে গেলে, একটু খবর খুবুর গুলো খুব ভালো দেখায়। একটা সময় থাকে যতক্ষণ minimum একটা তো positive খবর দেখায়।

হ্যাঁ এত ওরকম news হলে তো, ওরকম news হলে তো news শুনতেই ইচ্ছা করবে। যে রকম delivery ই আছে না news delivery তা ভালো আছে তাই জন্য আর এখন তো দেখছো।